এটি একটি চায়ের় দোকানের দৃশ্য।

যিনি চা বানাচ্ছেন তিনি কেটলি থেকে চা ঢালছে।

ছবিটিতে বড়ো মাঠ দেখা যাচ্ছে।

কিছু গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে।

এটি একটি শহরে রাস্তার ছবি।

পাম্প -এ সামনে একটি তেল ট্যাংকার রয়েছে।

এটি একটি পার্ক -এর দৃশ্য পার্ক -এ একটি ডোলনায় একটি বাচ্চা ডোল খা --

দোকানের ভিতরে দুইটি তুল দেখা যাচ্ছে একটি লাল এবং একটি আকাশী রংয়ের।